বাড়িটির পাশেই কিছু গাস দেখতে পাচ্ছে।

এখানে আমি কয়েকজন ডাক্তারকে দেখতে পাচ্ছি।

প্যান্ডেলটির ভিতরে ও বাইরে কিছু মানুষকে দেখতে পাচ্ছেন।

এখানে আমি একটি বাড়ি দেখতে পাচ্ছি।

নদীতে কতগুলি মানুষকে দেখতে পাচ্ছেন।